হ্যাঁ অবশ্যই Hello বিজয়। ভালো আছি রে, তুই কেমন আছিস? এই চলে যাচ্ছে ঠিকঠাক, তারপরে সব খবর ঠিকঠাক বাড়ির? হম বাড়ির সবাই ভালো আছে। আচ্ছা।

আর কি করবো কিছু news বা কোন কিছু এগুলো দেখছি এখন তো news এ তো যা দেখছি তাতে তো মানে চিন্তার বিষয়টা তো আরও বেড়ে যাচ্ছে দিন দিন যা খবর দেখছি যা news আসছে। কেনো, কি news দেখলি? News দেখলাম তোর এই যে global warming বল বা weather এর যে update গুলো হচ্ছে হচ্ছে তোর গলে যাচ্ছে আন্টার্টিকার যে আছে সেগুলো গলে যাচ্ছে, তো এই ধরনের যে news গুলো আসছে এগুলো তো সত্যি concerning মানে এগুলোতে যদি আজকের দিনে মানে, আহ Politician যারা আছে international politician যারা আছে তারা যদি দৃষ্টিপাত না করে তাহলে তো আগামী দিনে আরো বড় সর সমস্যা হয়ে যাবে মানে আগামী যে generation আছে তারা তো survive করতেই পারবে না। হম এরকম খবর আমিও শুনেছি মাঝেমধ্যে শোনাও যায় যে আন্টার্টিকা বরফ গলে যাচ্ছে তো মানে, প্রাকৃতিক দূষণের মানে একদম দৃষ্টান্ত যাকে বলে, এর জন্য তো সমুদ্রের জলস্থল অনেক উপরে উঠে যাব। প্রাকৃতিক দূষণকে নিয়ন্ত্রণ করা সম্ভব মানুষ যদি ইচ্ছা করে তালে প্রাকৃতিক দূষণকে নিয়ন্ত্রণ করা যায় এমন নয় যে করা যায় না কিন্তু তার জন্য একটা উম Proper plan থাকা দরকার আর শুধু এটা যেকোনো একটা nation wide হলে হবে না এটা গোটা world wide হতে হবে যেকোনো একটা plan যদি নিয়ে আসে সেটা world wide ঠিকমত যদি চালু করা যায় তাহলে, প্রাকৃতিক দূষণ রোকা সম্ভব এবং এই যে মানে সমস্যা গুলো হচ্ছে এই সমস্যা থেকে কিন্তু বেরোনো সম্ভব। হম সাধারণ মানুষের স্বতজনতাও দরকার আছে সেই সঙ্গে যারা উম মানে কোন দেশের নেতা মন্ত্রী যারা আছে তাদের সাথে, জনতা যেরকম আছে সে রকম আর কি তাদের active ও হতে হবে এই ব্যাপারে।

তাকে তো দেখলাম arrest করা হয়েছে Sweden police সম্ভবত তাকে গ্রেপ্তার করেছে তো যারা climate নিয়ে কথা বলছে বা climate ঠিক করা কথা বলছে,

World population তো বাড়ছে world population আগে সাত billion বা আট billion ছিলো এখন তো দিনকে দিন বেড়ে যাচ্ছে আর ভারতের মতো দেশ যেখানে এশিয়া মহাদেশ, চায়না আর ইন্ডিয়া মিলেই তো এখানে অনেক population আছে ইন্ডিয়া তো আবার চায়না কে এই সামনে march april এর মধ্যে cover করে যাবে তো population যদি এত বারে আর climate নিয়ে যদি চিন্তা না করে তাহলে তো একটা বিরাট বড় সমস্যার সৃষ্টি হবে। হম সেটা তো আছেই যেরকম এখানে news এ আর কি আমি এইমাত্র দেখছি যে glacier যেটা রয়েছে আন্টার্টিকার সবচেয়ে বড় glacier doomsday glacier সেটাই নাকি গলে যাচ্ছে গিয়ে,

Doomsday glacier তো মনে হয় world এর সবথেকে বড় glacier আমি যেটুকু খবরে দেখেছিলাম বা news এ দেখেছিলাম সেটা হচ্ছে যে Doomsday glacier আমাদের যে state আছে একটা state আছে গুজরাট সেই গুজরাটের, আহ সমপরিমন হবে তো সেই glacier যদি গলা শুরু করে তাহলে তো সমুদ্রে জলোচ্ছ্বাসও বেড়ে যাবে অনেক জলোচ্ছ্বাস বাড়বে একদম। এটা সত্যি মানে দুশ্চিন্তের ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। বিরাট বড় দুশ্চিন্তার ব্যাপার আর এরকম যদি জলোচ্ছ্বাস বাড়ে তাহলে যে সমুদ্রপৃষ্ঠ থেকে যে আহ শহর গুলো আছে বা যে city গুলো আছে দেখা গেল যে, কয়েক ফুট উচ্চতা তে আছে তাহলে সে শহরগুলো তো ডুবে যাবে, দশ ফুট মানে অনেক অনেক জলোচ্ছ্বাস। পরিবেশ দূষণ যেভাবে আর কি বৃদ্ধি পাচ্ছে বা পৃথিবীতে যে রকম গাড়ি ঘোড়া উম বৃদ্ধি পাচ্ছে তার সঙ্গে দূষণটাও বৃদ্ধি পাচ্ছে যার কারনেই এই ধরনের্ ব্যাপারগুলো হচ্ছে global warming হচ্ছে আর জলস্তর এরকম ভাবে বাড়ছে আন্টার্কটিকার glacier গলে যাচ্ছে। হ্যাঁ যদি জলোচ্ছ্বাস হয় এরকম দশ ফুট যদি জলোচ্ছ্বাস হয় তাহলে আমাদের যে ওয়েস্ট বেঙ্গল এ যে কলকাতা শহর আছে তো সেই কলকাতা শহর তো মানে সমুদ্র তলী থেকে সামান্য উঁচুতে অবস্থিত। তো দশ ফুট জলোচ্ছ্বাস হওয়া মানে তো আমাদের কলকাতা শহরও ডুবে যাবে কলকাতা মুম্বাই মুম্বাই শহরও তো সমুদ্রের একদম পৃষ্ঠতলে অবস্থিত তো সেরকমও যদি হয় তাহলে মুম্বাই শহর ও তো ডুবে যাবে একদম। না না আন্টার্টিকা তো কম বরফ নেই ওইখানে তো মাইলের পর মাইল শুধু বরফ আর বরফ। তো খুবই চিন্তার বিষয়।

ওখানে তো বরফের চাদর পুরো একদম বরফের চাদর, এবার সেই বরফের চাদর যদি গলা শুরু হয় তাহলে তো নদীতে যেমন জলোচ্ছ্বাস বাড়বে এবার নদীতে বারা মানে সমুদ্রেও বাড়বে এবার, এইগুলো নিয়ে কিন্তু আজকের দিনে আমাদের যে activists আছে বা যে international climate policy যেগুলো আছে সেগুলোকে আবার করে review করার দরকার। হ্যাঁ সে তো করতেই হবে না হলে পরে যা দিন আসছে এরপরে খুবই মানে চিন্তার বিষয় হয়ে দাঁড়াবে যে মানুষের বসবাস করার মতন জায়গা খুব কম বেঁচে থাকবে।

তাহলে মানুষ গিয়ে কোথায় বসবাস করবে মানুষকে তো সেই পাহাড়ের উপরে গিয়ে বসবাস করতে হবে আর এখন যা পৃথিবীর জনসংখ্যা তাতে এত মানুষ মানে থাকবে তা কোথায় তো মানুষের রীতিমতো প্রাণ সংশয় একটা ধরা পড়বে আর কি,

আহ অতি উষ্ণ বা অতি শীত পবন এলাকায় পরিণত হচ্ছে, যেমন আমি যদি ধরি ভারতের কথাই ভারত তো আগে নাতিশীতোষ্ণ ছিল কিন্তু এখন যা, দিনকাল আসছে তাতে কোন কোন জাগাতে মানে অতি শীত হচ্ছে শীতকালে নয়তো গ্রীষ্মকালে অতি গরম হয়ে যাচ্ছে গিয়ে প্রচন্ড উষ্ণ হয়ে যাচ্ছে। এটা তো সত্যিই চিন্তার বিষয়। হ্যাঁ এরকম তো দেখা যায় যে কারণে আমাদের সমুদ্র সমুদ্রপৃষ্ঠ থেকে যেটা একটু দূরে আছে দিল্লি কারণ দিল্লির আশেপাশে তো সমুদ্র নেই তো দিল্লিতে এরকম যদি শীতকালে এত শীত পড়ছে, মানে এত শীত আগে পড়েনি last দশ বছর বা কুড়ি বছরে এরকম হয়তো হয়নি, দেখা যাচ্ছে যে temperature এক degree বা দু degree তে পৌঁছে যাচ্ছে যেটা দশ বছর বা বারো বছরে হয়নি, আবার যখন গরম পড়ছে, তখন এত গরম পড়ছে যে মানে যা তা রকমের উষ্ণ হয়ে যাচ্ছে একদম পরিবেশ উষ্ণ হয়ে যাচ্ছে আটচল্লিশ degree সাতচল্লিশ degree এরকম একটা temperature পৌঁছে যাচ্ছে তখন। হম কিন্তু মানে দিল্লির মতন যে বড় বড় শহরগুলো আছে দিল্লি কলকাতা মুম্বাই এই ধরণের দূষণ গুলো mainly হচ্ছে ওখানে এই গাড়ী ঘোড়ার জন্য, যে পরিমাণে মানে গাড়ি রয়েছে ওইখানে তার থেকে যে মানে কার্বন ডাই অক্সাইড বেরোচ্ছে তারজন্য নাকি ওইখানে মাঝে মধ্যে ওই ধোয়ার কুয়াসা হয়ে যায় গিয়ে, এরকম খবরে আর কি শুনেছিলাম। হ্যাঁ তো এই এইগুলো তো এগুলো তো মানে man made গাড়ির যে ধোয়া এগুলো তো man made মানুষ যদি ইচ্ছা করে বা politician রা বা যে প্রশাসন আছে তারা যদি ইচ্ছা করে তো এগুলোকে, Control করা যায় এগুলো control করা যায় না এমন নই তার কারন হচ্ছে এখন তো battery system এর যে গাড়ি আছে সে গাড়ি এখন চলে আসছে আগামী দিনে, plus এখন হাইড্রোজেন চালিত যে গাড়ি আছে সে fuel আছে সে fuel ও চলে আসছে তো এগুলোকে যত তাড়াতাড়ি implement করবে তত তাড়াতাড়ি পেট্রোল ডিজেলের যে গাড়ি আছে সে গাড়িগুলো ইয়ে পাবে মানে ওরা, ওদেরকে বসিয়ে দেওয়া হবে তো তখন কার্বন ডাই অক্সাইড বা কার্বন মনোক্সাইড যেরকম emission হচ্ছে সেরকম emission হবে না আর অত যদি emission না হয়, তাহলে দূষণটা অত হবে না আমি দিল্লির যে report দেখছিলাম, দূষণের তো world এর তো সব থেকে দূষিত শহরই হচ্ছে ইয়ে দিল্লি।

হম হম হম দূষণ হচ্ছে তার কারণ যত population বাড়ছে তত আহ Industry ও বাড়ছে industry বারা মানে সেখানে কার্বন ডাই অক্সাইড কার্বন মনোক্সাইড এগুলো automatic বাড়বে আর এগুলো যত বাড়বে তত হচ্ছে climate এর একটা অবস্থা খারাপ হবে। তো এর জন্য তো best solution হচ্ছে কি আমরা তো সেটাও জানি এর জন্য best solution হচ্ছে গাছ লাগানো তো গাছ তো এখন লাগানো হচ্ছে না বরং যে গাছ গুলো আছে সেই গাছগুলো কেউ তো কেটে ফেলা হচ্ছে, একটা গাছের against এ যদি কেউ দুটো বা তিনটে গাছ লাগায় তারপরে একটা গাছ কাটে তবুও একটা logic আছে কিন্তু যদি দেখা যাচ্ছে যে একটা গাছ কেটে ফেলছে অথচ কোনো গাছ লাগাচ্ছে না, তাহলে তার impact তো আহ earth এর ওপরে পড়বে তার impact পরিবেশের ওপরে পড়বে, পড়তে বাধ্য। পরবে তো বটে এখন শুধুমাত্র গাছ লাগানো টা দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রেই শুধুমাত্র আহ পরিবেশ দিবসের দিনই শুধুমাত্র গাছ লাগানোর হুজুক উঠে, আর সারা বছরে কারোর সেরকম আর কি গাছ লাগানোর দিকে নজর থাকে না বেশিরভাগ মানুষের ক্ষেত্রে এটা হয়ে থাকে। এজন্য মানুষকেও সচেতন হতে হবে, মানুষ যদি আহ ভেবে নাই যে পরিবেশ যেরকম আছে সেরকমই থাকবে বা যেমন আছে তেমনই চলবে, তাহলে মানুষ বড় ভুল করছে কারন, Politician রা কোনোদিনই দেশের বা দশের কোনোদিনই চিন্তা সেরকমভাবে করেনি অন্তত আমাদের দেশে তো করেনি আমরা ছোট থেকে যেটা দেখে আসছি সেরকম কোনোদিনই করেনি, আহ একমাত্র নিজের গদি কি করে বাঁচবে আর কি করে রাজ্যত সামলাবো সেই চিন্তাতেই ব্যস্ত থাকে তো climate নিয়ে চিন্তা করার তো অবকাল বা সময় তাদের কাছে আছে বলে আমার মনে হয় না। না না সে তো আছেই যে কজন মানে ভালো politician আছে তার তো সংখ্যা হাতে গোনা বেশির ভাগই শুধুমাত্র মানে টাকা পয়সার জন্য, বা status এর জন্য আর কি politics করছে পরিবেশের দিকে কারোরই সেরকম একটা নজর নেই। আর মানুষও যেরকম পাড়ছে যার যেখানে যেরকম গাছ আছে আমি যদি শহরের কথা বাদই দিই গ্রামের দিকে হযদি যে গাছগুলো লাগানো থাকছে বা আগে হয়তো বেশি ছিল গাছ লাগানো, এখনকার দিনে এই globalization যখন হচ্ছে western কে যখন বেশি follow করছে তো সেই গাছগুলো কেটে ফেলছে কিন্তু গাছ কাটার পরিবর্তে নতুন করে গাছ কিন্তু আর কেউ লাগাচ্ছে না। আগেকার পূর্বপুরুষ যারা তারা যে গাছ লাগিয়ে গেছে সে সে গাছগুলো কাটছে কিন্তু লাগানোর বেলাতে আর কিন্তু কেউ গাছ লাগাচ্ছে না।

মানে প্রচুর পরিমাণে গাছ লাগানো দরকার যতটা দরকার সেই পরিমাণ তো হচ্ছেই না ন্যূনতম হচ্ছে না। কিছুই হচ্ছে না plus যে জঙ্গল আছে বড় বড় জঙ্গল আছে জঙ্গলে তো এখন দেখছি তো মাঝে মাঝে দাবানল লেগে যাচ্ছে তারপরে ওপর থেকে আহ জল spray করছে যাতে জঙ্গলে আগুন না লাগে। তা আগে তো এত আহ দাবালন লাগেনি, লাগেনি তার কারণ হচ্ছে climate এত গরম হয়নি আগে তো এখন weather যত গরম হয়ে যাচ্ছে জঙ্গলের মধ্যে দাবানল লেগে যাচ্ছে এবার সে দাবানল টাকে সামলাতে পারছে না। যদি আহ পরিবেশ টাকে দুই degree বা তিন degree temperature কে কমানো যাই তাহলে এই দাবানল টা আর automatic লাগবে না কারণ যেহেতু পরিবেশ গরম হচ্ছে তাইজন্য দাবনানটা লেগে যাচ্ছে।

প্রচুর দাবানল হয়েছে সব ভয়াবহ দাবানল। হম হম হম এবার দাবানল লাগা মানে তো গোটা জঙ্গলকে মানে জঙ্গলের যে কোন একটা portion কে তো পুরো শেষ করে দেবে কারণ আগুন লেগে যাবে তো পুরো একদম, এবার পুরো যদি আগুন লেগে যায় সে আগুন তো আর control করতে পারবে না কারণ একটা জঙ্গলে অনেক শুকনো গাছও থাকে বা যে গাছগুলো আছে তর তাজা যে গাছগুলো আছে সে গাছগুলোতে যখন আগুন লেগে যাবে সে আগুন তো আর মানুষের control এ থাকবে না।

আহ মানে পুরে মরে যাচ্ছে প্রাকৃতিক আহ ভারসাম্যটাই নষ্ট হয়ে যাচ্ছে। হম হম আর এরকম যদি continue চলতে থাকে তাহলে দূষণ যেরকম হচ্ছে বায়ুদূষণ হচ্ছে horn এর কারণে শব্দ দূষণ হচ্ছে বা, এই যে মাটি দূষণ হচ্ছে এখন যে কীটনাশক যে পরিমাণে use হচ্ছে যেকোনো সবজি চাষে বা যে কোন ধরণের চাষ যখন করতে যাচ্ছে যে যে chemical যেগুলো use হচ্ছে এর কারণে কিন্তু মাটি ও প্রচুর দূষিত হচ্ছে। আর মাটি যদি দূষিত হয় তাহলে তো মানুষের আহ খাবার জোগানোটাই মুশকিল হয়ে যাবে আগামী দিনে। আর মাটি দূষণের main কারণটাই তো হচ্ছে plastic যেগুলো মানে মাটিতে মিশেও যাচ্ছে না বছর পর বছর ধরে plastic যেরকম থাকার সেরকম থেকে যাচ্ছে যার কারনে, আহ মাটির যে উষ্ণতাটা normal উষ্ণতার থেকে সেই উষ্ণতাটা অনেকটা বাড়িয়ে দিচ্ছে এই plastic হম হম হম এই plastic টা use ও immediate বন্ধ করা উচিত অনেকবার দেখছি যে আমাদের central government আমাদের ইন্ডিয়ার central government অনেক সময় দেখি আহ notification দিচ্ছে বন্ধ করার জন্য কিন্তু, Ground level এ সেইরকম এর কাজ কিন্তু হচ্ছে না যারা plastic এর প্রস্তুত কারক তারা কিন্তু আহ যেরকম আগে তৈরি করতো এখনো সেই রকম তৈরি করে যাচ্ছে দুই চারদিন হয়তো effect টা থাকছে,

হম হম এটা আমাদের এখানেও হচ্ছে মানে যেটা হচ্ছে কি যে municipality থেকে বলে দিচ্ছে যে প্লাস্টিক ব্যবহার করলে পরে fine করা হবে।

আবার সেই plastic আবার use করা চালু করে দিল। এবারে plastic যদি use করা বর্জন না করে তাহলে কি হবে plastic টা যখন এই বর্ষাকাল হচ্ছে বা বৃষ্টি যখন হচ্ছে তখন তো কোথাও না কোথাও গিয়ে জমছে মাটিতে জমছে বা, যে নালা গুলো তৈরি করা হয়েছে জল নিকাশি ব্যবস্থার জন্য যে নালাগুলো তৈরি করা হয়েছে সেগুলোতে জমে যাচ্ছে এখন যে বড় বড় দেখা যায় যে বর্ষাকালে কি হচ্ছে বর্ষাকালে জল জমে যাচ্ছে কোন একটা ছোট জায়গাতে জল জমে যাচ্ছে,

মানে জলটা তো এক জায়গায় stagnant থেকে যাচ্ছে তো এই জিনিসগুলো প্রশাসনের দেখা উচিত এবং প্রশাসনের এর দেখে শুধু দেখায় নয় ব্যবস্থাও নেওয়া উচিত যারা এ প্রস্তুতকারী সংস্থা যারা আছে প্লাস্টিক প্রস্তুত, কারী সংস্থা তাদের কে তো immediate ban করা উচিত। হ্যাঁ হ্যাঁ সে তো আছেই যেরকম আমি একটা খবর পড়ছিলাম যে আহ পরিবেশ ভেদ কেদের ই তালাশ নাকি কি বলেছেন যে এ বছর ইউরোপে, আর চিনে প্রচুর পরিমাণে দাবানল হয়েছে মানে global warming বাড়ার জন্য এই সমস্ত আর কি হচ্ছে। সূর্যতাপটাও প্রচুর বাড়ছে। হ্যাঁ global warming এর জন্য তো কিছুদিন আগে দেখছিলাম আহ কিছুদিন আগে দেখছিলাম ইউরোপ তো হচ্ছে তো একটা মানে কি বলবো সেখানেতো শীত প্রধান দেশ ইউরোপে যে country গুলো আছে।

হ্যাঁ, গাছ লাগানোর আরেকটাআহ মানে ভালো দিক হচ্ছে মানে পরিবেশের যত খারাপ মানে দূষণ দূষিত জিনিস গুলি সেগুলো গাছ আর কি শোষণ করে নিচ্ছে। যার কারনে আহ মানে ওজোন স্তর যেটা রয়েছে সেটাও কিন্তু ঠিকঠাক থাকছে। থাকার কথা আর কি যদি গাছ সেই ভাবে লাগানো হয় কিন্তু যে পরিমাণে গাছ লাগানোর কথা সেটা হচ্ছে না যার জন্য, এই মুহূর্তে যা দেখা যাচ্ছে কোন কোন জায়গা থেকে নাকি ওজোন স্তর ফুটো হয়ে যাচ্ছে গিয়ে যার কারনে অতি বেগুনি রশ্মি যেগুলো পৃথিবীর বুকে চলে আসছে গাছের কাজটা কি গাছের কাজটা হচ্ছে সালোকসংশ্লেষ করা সে তো কার্বন ডাই-অক্সাইড কার্বন-মনোক্সাইড শোষণ করবে আর অক্সিজেন হচ্ছে পরিত্যাগ করবে। তো গাছ যদি কমে যায় তো গাছ কমে যাওয়া মানে কি হবে তাহলে কার্বন ডাই-অক্সাইড তো stagnant হবে কার্বন ডাই অক্সাইড বা কার্বন এর অক্সাইড এবার সেটা যদি stagnant হয় তাহলে কি হবে? তাহলে ওজন স্তর যে ওজন layer আছে সে ওজন layer তো,

আরো বিরাট বড় সমস্যা হয়ে যাবে মানুষ তো cancer এর রোগী হয়ে যাবে এখন যে ultra violet ray গুলো use করা হয়, সেই রকম ray তো যদি পৃথিবীতে direct সূর্য থেকে চলে আসে কোনো layer না থাকে তাহলে সেগুলো তো আরো বিরাট বড় মারাত্মক এক সমস্যার সৃষ্টি হবে। হম হম তার জন্য তো skin disease যেরকম হবে সেরকম cancer হবে অনেক রকম রোগের আর কি দেখা যাবে সেই সঙ্গে অতিবেগুনি রশ্মি যদি direct চলে আসে তার জন্য তো মানে, যে global warming প্রচন্ড পরিমাণে বেড়ে যাবে আর যার কারণে আহ অনেক শাকসবজি আছে যেগুলো ঠিক মতন ফলতেও পারবেনা। Skin disease তো হচ্ছে যেগুলো শীত প্রধান দেশ সেখানে তো মানে সব থেকে বড় সমস্যাই হচ্ছে skin disease সেখানে, Skin cancer হয়ে যাচ্ছে বা আরো অনেক রকমের এলার্জি ধরা পড়ছে মানে বিভিন্ন রকমের skin disease ধরা পড়ছে, এটার কিন্তু মূল কারণই হচ্ছে মানে এই warming global warming আর শীত প্রধান দেশে তো, মানে আহ যে আলোটা আছে সূর্যের যে আলো এবং তাপ আছে সেটা তো ওরা সব সময় নিতে পারে না এবার গ্রীষ্মকালে যদি সেটা হচ্ছে নেওয়ার জন্য কোন beach এর ধারে বা কোথাও যাচ্ছে, Sun bath নেওয়ার জন্য তো sun bath নিতে গিয়ে দেখা যাচ্ছে যে সূর্যের যে ray আছে সে ray direct একদম ত্বকের ওপরে পড়ছে বা skin এর ওপরে পরছে তো তখন তো direct effect পড়বেই একটা এটা তো পুরো cancer এর দিকে এগিয়ে যাবে একদম, হম সবাই sun bath নেই যাতে শরীর সুস্থ থাকে skin ভালো থাকে কিন্তু এই পরিবেশ দূষণের ফলে অতি বেগুনি রশ্মি জন্য তো মানে উল্টো হয়ে যাচ্ছে গিয়ে সব কোথায় আরো ক্ষতি হয়ে যাচ্ছে লোকের,

তাহলে তো আরো বেশি ক্ষতি হবে আমি news এ যেটা দেখছিলাম বা বিভিন্ন journal research যেগুলো বেরোয় বলছে দুই degree temperature যদি কমাতে চাই পৃথিবীর বুক থেকে তাহলে, দশ থেকে বারো বছর wait করতে হবে, দশ থেকে বারো বছর এর মধ্যে দুই degree temperature কমাতে পারবে কিন্তু সেক্ষেত্রেও কয়েক হাজার কোটি গাছ লাগাতে হবে মানে virtual জঙ্গল তৈরি করতে হবে। মানে দেখা গেলো যে জঙ্গল এতদিন ধরে কেটেছে সেরকম জঙ্গল আবার virtually তৈরি করতে হবে জঙ্গল যদি তৈরি করতে পারে, তবেই দুই degree temperature কমানো সম্ভব otherwise কিন্তু এই temperature এখন দুই degree বেড়ে আছে আগামী দিনে কিন্তু আরো বেশি বাড়তে থাকবে আর যত বাড়বে তত global warming ও বাড়বে।

হম হম খুব বাজে ব্যাপার হবে ওইটা আর কি মানুষের এই global warming এর জন্য, তো initiative আমাদের আমাদের দেশের সরকার যে initiative নিচ্ছে না এখন, World wide politician রা কি ভাবনা চিন্তা করছে সেটা জানি না কিন্তু আমাদের দেশের আহ যে এখন প্রশাসনে আছে তারা কিন্তু কিছু ভাবনাচিন্তা হয়তো করছে, মানে একদমই ground level এ কোনো কাজ হচ্ছে না সেটা কিন্তু নয়, কিছু কিছু কাজ হয়তো হচ্ছে যেমন আহ এখন দেখা যাচ্ছে যে battery চালিত যে গাড়ি সে battery চালিত, গাড়িকে কিছু দিন এর মধ্যে mandatory পড়বে বলছে আবার যে হাইড্রোজেন চালিত যে গাড়ি সে গাড়িও বলছে market এ নিয়ে আসবে পেট্রোল ডিজেল যে চালিত গাড়ি আছে তাদের সংখ্যা কমাবে। তো এগুলো যদি কমায় তাহলে দুটো effect হবে একটা হচ্ছে যে আমাদের যে ট্রেজারি আমাদের আছে তেল যদি না কিনতে হয় তাহলে আমাদের ট্রেজারি আছে ট্রেজারিতে একটা ভালো রকমের amount জমা পড়বে plus হচ্ছে, পরিবেশের একটা ভালো রকমের দূষণ কম হবে, শব্দ দূষণ কম হবে কারণ গাড়ি ঘোড়া যত smooth চলবে তত আহ horn এর পরিমাণও কম হবে দূষণটা কম হবে। তো এটা একটা ভালো initiative কিন্তু এই initiative মানে পুরোপুরি চালু হতে এখনো আমার মনে হয় না যে খুব তাড়াতাড়ি চালু হবে সবে সবে শুরু হয়েছে তো এগুলো চালু হতে এখনো অনেক দেরী লাগবে। হ্যাঁ এ তো অনেক দেরী লাগবেই কারণ এটা একটা long process এর ব্যপার একদম ground level থেকে একদম গ্রামীন এলাকা থেকে শহরের এলাকা সব এলাকাকে আর কি পূর আহ cover করতে হবে। আর না হলে পরে এর মানে এক জায়গাতে হয়তো cover হলো সেখানে পরিবেশ দূষণ কিছুটা কমলো কিন্তু অন্যদিকে পরিবেশ দূষণ সে হতেই থাকলো এটা একই জায়গাতে গিয়ে আর কি দাঁড়িয়ে যাবে। ফল zero হয়ে যাবে গিয়ে। হম হম হম না আমাদের দেশে আমাদের দেশে ভারতবর্ষের মতো দেশে যেটা আছে এখন আমাদের যে eco system আছে, আমাদের দেশে তো sixty থেকে seventy percent মানুষ এখনো গ্রামে বসবাস করে, Twenty থেকে thirty percent লোক যারা কিনা শহরে থাকে তো এখন গ্রাম আর শহরের যে development হচ্ছে গ্রামের দিকেও যা development হচ্ছে তাতেও কিন্তু গাছ, থেকে শুরু করে অনেক কিছুই নষ্ট হয়ে যাচ্ছে তো এইরকম development যদি continue চলতে থাকে তাহলে পরিবেশের ওপরে কিন্তু ভালো রকমের একটা impact পরবে এখন গ্রাম শহর বলে আলাদা, সেই রকম খুব একটা বেশি কিছু করা যাচ্ছেনা কারন সব পরিষেবায় গ্রামের মধ্যে এখন available হয়ে যাচ্ছে আগে যেগুলো ছিল না সেগুলো কিন্তু সব available হয়ে যাচ্ছে।

সেখানে হয়ত industry হয়েছে হচ্ছে বা industry হওয়ার জন্য একটা রাস্তা তৈরি করতে যাচ্ছে তার জন্য বড় বড় গাছ পালা কেটে ফেলছে তারপরে রাস্তা তৈরী হচ্ছে, এতে তো মানে পরিবেশ দূষণ আরো বেড়েই চলেছে। আচ্ছা। ঠিক আছে সুজয় অনেক্ষন কথা হলো আবার পরে কথা হবে। আচ্ছা ঠিক আছে bye তালে। হম bye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

মিথ এবং কিংবদন্তি, দুধসাগর জলপ্রপাতের কাছে যাওয়ার সেরা জায়গা?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

কি ভাবে গোয়ার দুধসাগর জলপ্রপাতে পৌঁছাবেন? দুধসাগর জলপ্রপাত ভ্রমণ,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 দুধসাগর জলপ্রপাত তাম্বরি সুরলা মন্দিরের কাছে দেখার জায়গা,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

মশলা বাগান ভ্রমণ